এবং এটি নানান রঙের এবং নানান ধরনের পাওয়া যায়।

এবং সেই গেট -এর রং সোনালী।

এ.টি.এম. যন্ত্রপাতি হচ্ছে আমাদের জীবনে অনেক লাভবান করে তুলেছে।

আমার বাড়ির সামনে একটি চা দোকান আছে সেই চা দোকা-ন-টি অনেক বছর পুরনো।